দুটো মেয়ে একা বলে কোনো অসুবিধা হবে না। না না, কোনো অসুবিধা হবে না আর পরের দিন আবার যেখানেই থাকি না কেনো সেখান থেকে বেরোলাম, আহ বেরিয়ে যদি তুই আহ Science City ঘুরতেই চাস তাহলে আগে Science City চলে গেলাম দিয়ে ওখান থেকে Nicco Park চলে গেলাম, দিয়ে Nicco Park এ সারাদিন কাটিয়ে আহ বিকেল বেলা তোর গোল~ গোলবাড়ি তে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। হ্যাঁ এটাই ভালো idea হবে জানিস তো, তাহলে একমাত্র একটাই কাজ আমাদের এখন এই মুহূর্তে একটু পিয়ালি কে confirm টা করে নিতে হবে, আজকে যেমন আমি সারাটা দিন সময় পাবো না তুই please আজকে একটু ওকে phone করে নিস, phone করে একটু জেনে নে যে ওর হবে কী হবে না, যদি হয় তাহলে তো ঠিক আছে যদি না ও হয় সেক্ষেত্রেও কিন্তু তুই আর আমি যাচ্ছি এইটুকু final একদম একদম, আমি আজকে phone করে নেবো ওকে, phone করে কী হচ্ছে না হচ্ছে তোকে আমি জানিয়ে দেবো বুঝলি?

হম সে ও করে নেওয়া যায়। তাহলে আমরা পুরো জায়গা টা cover করে নেওয়ার পুরো আহ planning টা আর পুরো idea টা আমাদের ওখানেই হয়ে যাবে। একদম, ঠিক আছে সেটাই করা যাবে আমি তালে একটা group বানিয়ে নিচ্ছি, দিয়ে ওকে add

চৈত্র sell টাও চলছে তালে Esplanade যাবি? হ্যাঁ, ওখান থেকে তালে একটু কিছু জামা কাপর ও কেনা হয়ে যাবে । শুধু জামা কাপর না সাথে সবকিছুই হয়ে যাবে, কারন হচ্ছে

চৈ~ চৈত্র sell টা চলবে জ সেই মুহূর্তে, চৈত্র sell টা যদি চলে তাহলে সেই সময় আমরা অনেক কম দামে প্রচুর ভালো কিছু জিনিশ পেয়ে যাবো আর সাথে সামনে পয়লা বৈশাখ আছে,

একদম, আর একটা জিনিস করা যায় যদি তোর সোমবার ফেরার তারা না থাকে সোমবার দিন আমি না হয় একটু ছুটি নিয়ে নেবো, তাহলে সোমবার দিন কী করবো বলতো? ওখান থেকে গড়িয়া হাট চলে যাব, গড়িয়া হাটে না অনেক ভালো collection এসছে, তালে গড়িয়া হাট থেকেএকটু কিনে টিনে তুই ওখান থেকে train এ চলে গেলি, আমি ওখান বাড়ি চলে এলাম ধর, একটু

তাহলে ওখানে ওখানেও তো Esplanade এর মতেই খুবই মানে কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তাই না? হ্যাঁ খুবই ভালো পাওয়া যায়, ওখানে collection খুবিই ভালো। তাহলে একটা কাজ করি, আমরা তাইলে আহ একটা তো ঘুড়ে নি আর গড়িয়া হাটে যাওয়ার plan টা কেউ রাখি, তাহলে আমরা মোটামুটি দুটো cover করে নিয়ে মোটামুটি ভালো আমাদের collection নেওয়া হয়ে যাবে বুঝতে পারলি? কারন দেখ বার বার তো আমার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব না, যাচ্ছি যখন তখন একেবারেই সবকিছু মিটিয়ে আসি, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে তুই তালে সোমবার যদি ফেরার তারা না থাকে, সোমবার দিন সকাল সকাল বেরোবো, গড়িয়া হাট যাবো গড়িয়া হাটে কিনে টিনে ওখানেও ধর কিছু খাওয়ার দোকান আছে, দুপুরে বেলাই ওখানে খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে ওখান থেকে আহ Howrah র bus ধরলি তুই, হাওড়া চলে এলাম দুজনে এক সঙ্গে, দিয়ে তোকে আমি train এ তুলে দিলাম দিয়ে আমিও বাড়ি চলে এলাম। হ্যাঁ, সেটা তাহলে খুবই ভালো হয় সোমবার দিন যদি আমি সন্ধ্যাবেলা ও বাড়ি ফিরি সেক্ষেত্রেও আমার কোনো সমস্যা নেই, আমি সারাটা দিন সোমবার দিন ওখানে দিতেই পারবো, তাহলে আমার ওটাতে শনিবার থেকে সোমবার মোটামুটি আধা বেলা অব্দি আমি রেখে দিচ্ছি একদম plan এ ঠিক আছে? ok~ okay, একদম ঠিক আছে, কোনো চাপ নেই আর এমনি সব ঠিক আছে তো বাড়ির? বাকি সব ঠিক আছে, কাকু কাকিমা সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তোর বাড়িতে কাকু কাকিমা? সবাই ঠিক আছে। ঠিক আছে

হ্যাঁ শোন তাহলে আমি phone করছি উম পিয়ালি কে, পিয়ালি কে phone করেই নি একবার কথা বলে নি, phone করলেই better হবে, দিয়ে

আর group টাও create করে নিচ্ছি, দিয়ে তাহলে তো সামনা সামনি সব হয়েই যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে তাই হোক তাই হোক, ঠিক আছে তুই crea~ create কর আমি Whatsapp এ আসছি ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে চল

ভালো বউমা ব্যবহার খারাপ না ভালোই ব্যবহার করে এখনকার মেয়ে আবার কি করবে এর থেকে

হোলো হোলো নাঃ নসিবে টিকলো না কপাল

দুই হাজার চব্বিশে যাবো কলকাতায়

গ্রাম তো গ্রামই গাছপালায় ভর্তি সামনে গঙ্গা নদী গরমকালে খুবই সুন্দর আরামদায়ক হাওয়া দেয়

আবার এই চৈত্র চৈত্র মাস চলছে গাজন বিশাল বড় উৎসব গাজনের পরেই বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার জটাধারীর মেলা চারদিন ব্যাপক যাত্রা অনুষ্ঠান পঞ্চরস হরিনাম সংকীর্তন সবকিছুই হবে

আমাদের গ্রামটা গঙ্গা নদী দিয়ে ঘেরা আছে এদিকে তোর বাবলা এদিকে আছে অজয় আর side -এ গঙ্গা ব্যস

খুব সুন্দর গ্রাম আমাদের গ্রাম আমাদের খুব ভালো লাগে শহরে থাকতে ভালো লাগে না

জয়পুরে কোন ব্যাপারই ভালো লাগেনা

আ জয়পুরে থাকতেই ভালো লাগে না ওদিকে এত লোকজন এত গাড়ি ঘোড়া ইট দিনরাত মানে শব্দ হ্যাঁ রাত্তিরে তো ঘরে শুয়ে সুখ নাই এইদিকে ওইদিকে সব দোকান ঠুটকঠাক ঠুকঠাক কোথাও চাবি পালিশ হচ্ছে কোথাও

হ্যাঁ jewelry -র কাজ হচ্ছে কোথাও তোর কাপড়ের কাজ হচ্ছে আ মানে সব সময় disturb যে একটু নিঃস্তব্ধে ঘুমাবো কি একটু ছুটির দিন বাড়ি যাচ্ছি একটু নিঃস্তব্ধে বসবো এরম কোনো ইয়ে নেই

মানে লোকের চাপ বেশি main city -র মধ্যে থাকতাম তো গ্রাম sight কেমন হবে জানিনা আশা করি ভালই হবে city -র মধ্যে থেকে মজা নেই

জয়পুরের আ এমনি সবই ঠিক আছে গোলাপি শহর তবে এমনি আমার ভালো লাগেনা আমাদের গ্রামই ভালো লাগে

পরিষ্কার পরিচ্ছন্ন শহর চারিদিক মানে আ চারিদিক গাছপালা পাহাড় দিয়ে ঘেরা

জয়পুরের জয়পুরে জয়পুরে একটা জিনিস কি এখানে মেয়ে ছেলেরাও কাজ করে গ্রাম side -এ কি ব্রাহ্মণ কে ইয়ে এইসব দেখেন না আমাদের তো ইয়ে পশ্চিমবাংলায় cast দেখে

যে এ মেয়েছেলেরা কাজ করবে না কিন্তু জয়পুরে মেয়ে ছেলেরা কাজ করে আর ব্যাটা ছেলেরা ঘরে বসে থাকে এটা আমার খুব ভালো লাগে দেখতে

মেয়ে ছেলেরা সব মাঠে কাজ করে আর মেয়ে ছেলেরা কাজ করে চাষের কাজ সব মেয়ে ছেলেরা করে এ ক্ষেতে ধর গম লাগায় জোয়ার বাজরা আ জল ঝরানো থেকে

আ তারপর তোর ঐ জব কাটাকুটা থেকে সব মেয়ে ছেলেরাই করে এমনকি গরুর গাই দুয়ান পর্যন্ত মেয়ে ছেলেরাই করে ব্যাটা ছেলেরা বাছুর ধরে বসে থাকে

হ্যাঁ হ্যাঁ এইখানে সব মেয়ে ছেলেরা কাজ করে এই জিনিসটা ভালো লাগে

হ্যাঁ তালে গ্রাম side দিয়ে যেতে হবে

জয়পুরে গেলে UP - তে তো

না কথার কথা বলছি আমি তো আর বিয়ে করব না আমি তো ভালোই আছি

BREATHE আর গুজরাটের কথা বলছিস গুজরাট তো এখন নতুন এসছি এখানে তো এখন মোটামুটি ভালই লাগছে শহর হিসেবে আ রাজকোট জায়গাটা খারাপ না

দেখা যাক কতদিন থাকতে পারি এখানকার কাজ এখোনো ঠিকমতো হাতে আসেনি হাতে বসে গেলে আ

এখনো জয়পুরে তো কাজ বাধা আছে june july মাস পর্যন্ত

june july মাস পর্যন্ত ওটা তো parmanent

BREATHE এটা বারো মাস

ছোট মামার বাড়িতে দ বাড়িতে মেঘ লেগেছে ঝড় উঠেছে বাড়িতে আ হা একটু আগে phone করেছিলাম বলছে ঝড় উঠেছে মেঘ ডাকছে বৃষ্টি তো হচ্ছে না তারপর বলছে খুব ঝড় উঠেছে আমি বললাম তালে phone রাখ পরে phone করবো BREATH আর তোদের কেমন লাগে কলকাতা বল

ওটা একটা নিজের state ওই জায়গাটা তো ভালো লাগবেই

যেখানে ছোট থেকে যাওয়া আসা

সেখানকার জায়গা তো একটা আলাদা লাগবে এখানে বড় হয়েছে সেখানে মন বসা বসির ব্যাপার আছে time লাগবে

তারপরে তাকিয়ে থাকিবারো ঘন্টা আর যে বারো ঘন্টা থাকি ঘুমিয়ে কাটাই রান্না করি ঘুমাই ব্যাস

কি করে বুঝবো কেমন জায়গা রবিবারে একদিন ছুটি পাই ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে time pass হয়ে যায় আজকে ধর দুটোর সময় শুয়েছি ছটার উঠলাম আবার রাত্তিরে গিয়ে করব এখনও ঘরে শুয়ে আছি এখোনো শুয়ে আছি চা টা খেয়ে এসে

আবার নটা সাড়ে নটা পর্যন্ত শোবো শুয় টুয়ে আবার কিছু চা টা খাবো খেয়ে দেয়ে আবার বারোটার সময় ভাত খাব খেয়ে দেয়ে কখন ঘুমাবো ঠিক নেই আবার সকালবেলায় সাতটায় উঠতে হবে উঠে আবার চানটান করে duty আবার আটটায় আসবো

হ্যাঁ সুমনদা, আমি সুরজিৎ বলছি.

হ্যাঁ এই চলছে, তোমার কী খবর? এইতো ভাই আপাতত কেটে যাচ্ছে ভাই.

আর যা এখন গরম পড়েছে. হ্যাঁ প্রচন্ড গরম হট~ কদিন দেখো বৃষ্টি হল, বেশ ঠান্ডা ছিল, হঠাৎ করে গরমটা পড়ে গেল না?

আহ আমি না, এই গরম পড়েছে তার মধ্যে কি বলতো আহ মাঝে কাজের এত pressure না, pressure এর জন্য চুল দাড়ি কিছু কাটা হচ্ছে না, বন জঙ্গল নিয়ে বসে আছি জানো এক মুখ জঙ্গল দাড়ি, মাথার চুলও বড় হয়েছে আমারও একই অবস্থা বেরোনই হচ্ছে না.

এখানে আমি যেখানে কাটাতাম gents parlour টা বন্ধ হয়ে গেছে, মহা মুশকিলে পড়েছি জানো.

আমি ভাবছি এবার কো~ কী করি বলতো, মানে তুমি suggestion দিতে পারবে যে কেমন type মানে এই যে parlour গুলো যেগুলো আছে কেমন কোন parlour এ গেলে ভালো হয়, কারণ parlour তো বিভিন্ন বেরিয়েছে দেখো যেমন অ্যাঁ এখন এম~ এমনি branded যে parlour গুলো আছে, ঠিক আছে, ইয়ে মানে Habibs এর parlour আছে, হম Keya Seth এর আছে এইসবের আছে হ্যাঁ plus আবার অনেক local gents parlour ও আছে যারা কিন্তু খুব ভালো কাজ করে, কিন্তু ওদের থেকে কম টাকা নেয়. এবার আমি ভাবছি. ওই একদম ওরকম parlour এ যাব? মানে ওই Habibs, Keya Seth ঠিক আছে এইসব type এর যাব নাকি অ্যাঁ normal মানে আমাদের normal gents parlour যেগুলো একটু বড় type, বড় ধরনের gents parlour সেই অ্যাঁ সেইখানে যাব? হ্যাঁ দেখো তোমার এখন lockdown এর পর থেকে মানে local parlour এও যার দাম নিয়ে~ নাম নিচ্ছে তাতে তোমার ভালো জায়গাতেও ওই একই দামে চুল কাটা হয়ে যায়. তো অ্যাঁ এবার তোমার যদি খুব ভালো কোন জায়গা মানে local এর মধ্যে যদি চেনা থাকে তাহলে তুমি সেখানে যেতে পারো. কিন্তু উম, মানে একান্তই যদি মানে তোমার তুমি যেমন বলছো তোমার ওই চেনা ছিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে

ওই একই দাম দিয়ে মানে যদি তুমি কাটা উম কাটাতে চাও তাহলে আমার মনে হয় সেই একটা ভালো জায়গায় গিয়ে করাই ভালো মানে তারা professional. তারা সেই ভাবে মানে দেখে কে~ কেটে দেবে আরকি. অ্যাঁ হ্যাঁ আবার অ্যাঁ মানে একটা হাতের settings এরও ব্যাপার থাকে, কারণ দেখো সবাইকে তো সবার হাত suite করে না.

এ আর একটা জিনিস আমি বলছি, আমি শুনেছি আমি তো মানে এরকম বড় parlour গুলোতে যাইনি কোনদিন, তা তুমি যখন বলছ আমি ভাবছি একবার নাই যাব. কিন্তু আমি আর একটা জিনিস শুনেছি, এটা আমার দেখা নেই experience করিনি উম just শুনেছি যে এইসব parlour গুলোতে না তোমার কেমন মানে তোমার সাথে ওরা হয়তো প্রথমে গিয়ে এমনি কথাবার্তা বলে, বলার পর তোমার মানে মুখের cutting কেমন মানে মুখটা oval নাকি square নাকি অ্যাঁ তোমার গোল type এর হ্যাঁ তা এই এই মুখের অ্যাঁ মানে facial shape টা ওরা দেখে

হ্যাঁ আমিও কোন দিন যায়নি, তবে আমিও এটা শুনেছি যে অ্যাঁ এরকম মানে মুখের shape দেখে ওরা সেই বুঝে একটা hair style অ্যাঁ মানে করে দেয় আর কি. মানে আমার কিছু বন্ধুরা আছে যারা যায় তো তাদের কাছ থেকেই শোনা যে তারা এরাম গেছিল তাদের, তবে তারা কেটে এসছিল তবে তাদের ভালোই লাগছিল দেখতে মানে তাদের face shape অনুযায়ী ওদের ভালো মানে hair cutting করে দিয়েছে. তো আমিও একবার ভাবছিলাম যাব, তো ঐতো সময় হয়ে উঠছে না, ওটাই হয়ে গেছে সমস্যা. আমাকেও দেখি একদিন time বের করে যেতে হবে, কারণ আরো আমি কেন বল~বলছি বলতো এই মানে parlour যাওয়ার কথাটা আমার মাথায় এলো একটা জায়গা থেকে যেটা হচ্ছে এই recently, এই পরশুদিন recently বলতে পরশুদিন just আমার এক বন্ধু এসছিল বাড়িতে, ঠিক আছে

তা ও এসছে আসার পর না আমি তো দেখে অবাক, বেশ ও পাঁচ ছমাস পর এলো আমা~ আমাদের বাড়ি. ঠিক আছে, তা পাঁচ ছমাস এসেছিল তখন ওর looks টা পুরো আলাদা ধরনের ছিল. এমনি ছেলেটা ফর্সা অ্যাঁ মোটামুটি খুব একটা মানে height টাও খারাপ না বেশ ভালই height, ঠিক আছে চেহারা ঠেহারাও ভালো এসছিল ও মানে এসেছে না যখন তখন ওর looks টা দেখে আমি তো থতভম্ব খেয়ে গেছি মানে, আমি তো পুরো অবাক যে ওর দেখছি অ্যাঁ চুল গুলোকে করেছে চুলগুলোকে কি বলল কি অ্যাঁ মানে blonde না কি সব একটা বলল মানে color টা করেছে ওর না চুলগুলোকে ও সাদা করে দিয়েছে. মানে চুল গুলো তাও কি আবার পুরো সাদা না যে দেখবে যারাদের চুল পেকে যায় তাদের যেমন পাকা চুল পুরো মাথার চুলে সাদা থাকে কিন্তু ও কিন্তু তাই করেনি. ও অ্যাঁ এখন এই looks টা কে কিন্তু কি যেন একটা looks বলে যে অ্যাঁ মানে যেমন মানে যেমন load-shedding শাড়ি বেরিয়েছিল না

হ্যাঁ এরকম চুলেরও ওরকম করছে এখন আজকাল লোকেদের দেখছি কিছু চুল সাদা, চুল কালো মানে এমন করেই color টা করেছে যে সাদা চুলগুলো ওপর দিকে আছে, কালো চুল গুলো ফাঁকা ফাঁকা দিয়ে কালো চুল গুলো বোঝা যাচ্ছে. দিয়ে একটা না